এখানে একটি বিয়ের মন্ডপ দেখা যাচ্ছে।

টেবিলটিতে দুটি সসের বোতল দেখতে পাচ্ছি।

টোল গেটটিতে -টিতে অনেকগুলি সাইকেল দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো কাঁদা দেখা যাচ্ছে।

দোকানটির বাইরে তিনটি মহিলা বসে রয়েছে।

নদী থেকে একটি লোক সাইকেল নিয়ে পার হচ্ছে।

পাহাড়ে অনেকগুলি গাছপালা রয়েছে।

লোকগুলি লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে।

একটি ছেলেকে মোবাইল টিপতে দেখা যাচ্ছে।

গেটটির ধারে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

কাপগুলিতে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে।

একটি দোকানের সামনে একটি কুকুর দেখা যাচ্ছে।

এইখানে একটা কাঠ মিস্ত্রির দোকান দেখা যাচ্ছে।

বক্স খাটটি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে।

সেইখানে অনেকগুলো জল দেখতে পারছি।

এইটা একটি ইস্কুল মনে হচ্ছে।

ছাত্রগুলো কাগজ দিয়ে কিছু একটা তৈরি করছে।

এখানে অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছি।

ওখানে একটি বড়ো টেবিলও দেখতে পাচ্ছি।

রাস্তার ধারে একটি কারেন্ট -এর সিঁড়ি দেখতে পাচ্ছি।

এটা একটি পুজো বাড়ি মনে হচ্ছে।

সামনে একটি মেশিনও দেখতে পাচ্ছি।

ঘরটিতে একটি দরজা রয়েছে।

পেলেটটির উপরে তিনটি তামোচ দেখতে পাচ্ছি।

এটা একটি দোকান মনে হচ্ছে।

দোকানটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।

এটা একটি বাজার মনে হচ্ছে।